চারিপাশে গাছে গাছ সবুজ গাছ হয়ে আছে ঝাউ গাছ নারিকেল গাছ তাল গাছ--

একজন ভদ্রলোক দাঁড়িয়ে সব প্যাকিং খুলছে।

দরজা দেখা যাচ্ছে দুটো জানলা ওপরের ছাদ--

বা রোড কন্সট্রাকশন -এর কাজে একটা মানুষ দেখা যাচ্ছে একটা চেয়ার দেখা যাচ্ছে।

সেকেন্ড বৌদ্ধ মন্দিরটা তাওয়াঙে আছে যেটা অনেকটাই অনেকটাই ওপরে।

একটা বড়ো সাদা বিল্ডিং দেখা যাচ্ছে একটা--

আকাশ তার মধ্যে একটা সাদা বড়ো বিল্ডিং তারপরে স ছা চারিপাশে গাছ কি সুন্দর ভিউ ।

কার্ডগুলো রাখা আছে যাতে করে আমরা অনলাইন পেমেন্ট গুলো করতে পারি।

সব দাদারা ভাইরা লাল পোশাক পরে দাঁড়িয়ে আছে মাথায় লাল টুপি।

একটা অফিস অফিসের বাইরে দেখো কত --

সাইড -এ ওয়াল ওয়াল -এর সাইড -এ দেখো কিছু গাছ লাগানো আছে ছাদটা দেখা যাচ্ছে ছাদের মধ্যে কিছু--

নদী পুরো নদী শুন আর শূন্য আকাশ ওপরে--

আর সুন্দর করে আইটেমস গুলো সাজিয়ে রেখেছে বাইরে লাইট জ্বলছে।

জলের ট্যাঙ্ক -ই দেখা যাচ্ছে আর চারিপাশে সবুজ গাছ।

দুদিকে সবুজ গাছ দেখা যাচ্ছে স্টেশন -এর উপরে ছাদটা--

একটা খোলা মাঠ খোলা মাঠের সবুজ ঘাস নীচে --